দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

উপর থেকে জল পড়ছে নীচে।

এখানে একটি সুন্দর জায়গা দেখতে পাই।

উপরে বেশ কয়টি ছোটো ছোটো ঘাস রয়েছে।

দুজন বসে আছে একটি টুল দেখতে পাচ্ছি লাল রঙের।

অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছি চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

একটি পাকা বাড়ি দেখা যাচ্ছে উপরে সবুজ রঙের টিন দেওয়া।

এখানে একটি কেক দেখতে পাচ্ছি চকলেট ।

এখানে একটি গাড়ির শোরুম রয়েছে।

পাশে কিছু সবুজ গাছ দেখতে পাচ্ছি দূর থেকে নীল আকাশ দেখা যাচ্ছে।

রাস্তাটির ওপরে এক-টি বাইক যাচ্ছে বাইক -এর উপরে একজন বসে আছে।

একটি দোলনা দেখতে পাচ্ছি বেতের।

ছোবুজ গাছ একটি রয়েছে।

চারপাশে অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে।